আশালতা সহজভাবে মহেন্দ্রর কাছে যেতে পারছিলো না এই রকম একটা মানে দূরত্ব দুজনের মধ্যে তৈরি হয়েছিলো ফলে মহেন্দ্র না পারছিলো না আশালতা কাছে কাছে নিজেকে উজাড় করে দিতে না বিনোদিনী মহেন্দ্র কে সম্পূর্ণ গ্রহণ করছে তাই মহেন্দ্র সরাসরি বিনোদিনী কে এই প্রস্তাব টা দিয়ে বসলো যখন মহেন্দ্র সরাসরি বিনোদিনী কে এই প্রস্তাব টা দিলো তখন বিনোদিনীর ঘরে রাজ্ লক্ষী উপিস্থিত ছিলো বিনোদিনী শুধুমাত্র রাজ্ লক্ষী কে কষ্ট দেবার জন্য তার প্রতি রেগে ছিলো বলে মহেন্দ্রর কথায় রাজি হয়ে গেলো বললো হ্যাঁ তার হাত ধরে বললো হ্যাঁ সে পালিয়ে যেতে প্রস্তুত সঙ্গে সঙ্গে রাজ্ মানে সেই কথা নিয়ে অন্যত্র বেরিয়ে গিয়েছিলো সেই মুহূর্তে সে তার মেশ বাড়িতে ফিরে গিয়েছিলো এবং সেখানে গিয়ে যখন সে সময় কাটাচ্ছে সেই সময় বিনোদিনী আহ বিহারীর কাছে যায় এবং বিহারীর কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে

বিহারি বলছে মহেন্দ্র কেন তোমার প্রতি এরকমভাবে আকৃষ্ট হলো তার জন্য তুমি দায়ী বিনোদিনী বলছে হ্যাঁ আমি দায়ী কিন্ত আমি মহেন্দ্র কে গ্রহণ করতে পারবো না আমি কখনোই চাইনা আশালতার ঘর ভেঙ্গে যাক হম তাকে বোঝায় যে তার একমাত্র কর্তব্য তার স্থান টা ত্যাগ চলে যাওয়া তখন বিনোদিনী বিহারীকে জানায় যে সে বিহারীকে যথেষ্ট পরিমানে শ্রদ্ধা করে এবং বিহারী যেন আর তাকে আশ্রয় দেয় বিহারী যদি আশ্রয় দেয় সে তাহলে বেঁচে যাতে পারিস তার এখন বেঁচে মানে বেঁচে থাকা তাই কঠিন হয়ে যাচ্ছে সে না পারছে মহেন্দ্র কে গ্রহণ করতে না পারছে মহেন্দ্রর হাত থেকে নিষ্কৃতি পেতে এবং নিজে যদি সে একটা নিজে মানে বিশেষ

বিহারি কিছুতেই বিনোদিনী সেই কথাই আসস্ত হতে পারল না কিন্তু বিনোদিনীর সেই দিন টা মনে সেই রাত্রে বিনোদিনী যে বিহারি কে স্পর্শ করে ছিল সেই বিষয়টা এবং বিহারি কে বিনোদিনী আহ অনেক টা কাছে টানতে চেষ্টা করেছিলো সেইদৃশ্য টা বিহারি কে কিন্তু ভীষণ ভাবে নাড়িয়ে দিয়ে ছিল কিন্তু সেও তো পুরুষ সেও তো একটা মহিলার স্পর্শে আহ বিশেষ ভাবে আলোড়িত হতে পারে কিন্তু বিহারীকে ওই যে বললাম তার নিজে কে বস করতে জানতো তার পরে সে রাত্রে সে নিজে কে আয়ত্তে এনে ছিল এবং বিনোদনীকে সে রাত্রের ট্রেনে সে বারাসাতে পৌঁছে দিয়ে ছিল যাই হোক বিনোদিনী কে সে পৌঁছে দেওয়ার পরে

সে নিজে সোজা চলে যাই বিহারীর বাড়ি বিহারীর বাড়ি গিয়ে দেখে যেই সময় বিহারি মহেন্দ্র এবং আসলতার একটা বিয়ের মানে বিবাহের পরবর্তী ছবি কোলের উপর নিয়ে বসে আছে তখন তার প্রচন্ড সে বিহারি কে জিজ্ঞাস করে বিনোদিনী কোথায় বিহারি জানাই দিলো যে সে জানে কিন্তু সে বলবে না এরকম একটা পরিস্তিতে প্রচন্ড রেগে গিয়ে বিহারি কে সে অত্যন্ত বকা শুনা করে এবং তার হৃদয়ে গিয়ে আঘাত করে যে সে জানে যে যে বিহারি অত্তান্ত মুগ্ধ এবং সেই কারণে সে তার ছবি কোলে করে বসে আছে বিহারি প্রচন্ড কষ্ট পায় এবং সে জানিয়ে দেয় যে বিনোদিনী আহ তার বাসা বাসাতে বাড়িতে আছে তখন বালার সাথের কি চিত্র ও উপন্যাসক দেখিছেন বিনোদীনি যখনবারাসাতে পোঁচেছে তখন মায়ের সাথে যে গ্রামের যে মহিলারা তারা ইতিমধেই বি বিহানির বিনোদিনী এবং মহেন্দ্রের একটা সম্পর্কের একটা কুৎসা থেকে শুনে ছিল গ্রাম বাংলার এই ধরণের কথা উড়ে বেড়াই তা তারাও শুনে ছিল কিন্তু ব্যাপারটা তারা অতটা জানতো না বিশ্বাস ও খুব একটা করেনি যাই হোক বিনোদিনী যখন ফিরে এসেছে তখন বিনোদিনীর সাআহ কে দেখিয়ে

আজকে বারাসাতে সে ছিন্নভিন্ন ঘরে একাকিনী তার আর ভালো তার এই ভালো লাগছে না না সে কিছুতেই সেখানে কাটা তে পারছে না সে চেষ্টা করছে মনো নিবাস করার কিন্তু কিছুতেই যখন পারছে না সেরকম একটা পরিস্থিতিতে গ্রামের মহিলারা তাকে দেখলো যে বিনোদির বারবার ডাক ঘরে যাচ্ছে আসলে বিনোদিনী বারবার ডাক ঘরে যাচ্ছিলো বিহারীর উদ্দেশে চিঠি লিখতে কারণ তার মানে মনের মধ্যে বিশ্বাস ছিল বিহারি আসুক বা না আসুক তাকে উদ্ধার করুক বা না করুক বিহারি নিশ্চই তাকে একটা পত্র লিখবে তার সাথে অন্তত পত্রে যোগাযোগ টা রাখবে বিশ্বাস তার মধ্যে ছিল কিন্তু একটা অহংকার ছিল সে ভেবে ছিল যে সে অত্যান্ত গুণী অত্যান্ত সুন্দরী পৃথিবীর এমন কোনো পুরুষ যে সে তাকে প্রত্যাখান করতে পারে প্রত্যাখান যে মানে কারো দ্বারা কোনোদিন বিনোদিনী ভাবতে পারেনি যেমন তা মহেন্দ্র ও ভাবতে পারেনি যাই হোক এই রকম একটা পরিস্থিতি তে আহ বিনোদিনী যখন আর পারছে না ওখানে থাকতে সেই সময় মহেন্দ্র গিয়ে উপস্থিত হলো বিনোদিনীর কাছে বিনোদিনী মহেন্দ্র কে ফিরিয়ে দিতে পারতো ফিরিয়ে না দিয়ে মহেন্দ্রর সাথে সে চলে গেলো শুধু মাত্র গ্রামের মানুষের ওই কুৎসা ওই কানা কানি তার আহ তার দিদি শাশুড়ির আহ তীব্র ভৎস নাই বলে কেউ দেখা করার জন্য মহেন্দ্র তখন বিনোদিনীকে নিয়ে উপস্থিত হলো কলকাতায় অন্য একটা বাড়িতে তারা অন্য একটা বাড়িতে গিয়ে উপস্থিত হলো সেখানে বিনোদিনীকে রাখলেও কিন্তু বিনোদিনী তার কাছ থেকে এই কথা আদায় করে নিলো যে বিনোদিনী যেমন করে চাইবে তেমন করেই মহেন্দ্র তার সাথেই সম্পর্ক রাখবে বিনোদিনীর কাছে সহজ সাথে কখনো জবর দোস্তি করবে না মহেন্দ্র সেই কোথায় রাজি হয়ে গেলো বিনোদিনী মহেন্দ্রর সাথে কলকাতায় আসে ছিল একমাত্র বিহারীর জন্য সে মনে মনে বিশ্বাস করে একদিন না একদিন বিহারি তার কাছে আসবেই কিন্তু মহেন্দ্র সে কথা জানে না মহেন্দ্র ভাবছে কেন বিনোদিনী এমন করছে এর পরে মহেন্দ্র আবার বিনোদিনীর কাছে এসেছে কিন্তু বিনোদিনী তাকে প্রত্যাখ্যান করেছে একদিন গভীর রাতে প্রত্যাখ্যান করেছে সে গভীর রাতে বিহারির বাড়ি চলে গেছে আহ বিহারির বাড়ি গিয়ে সে জানতে পেরেছে বিহারি সমস্ত ছেড়ে পশ্চিমে চলে গেছে

সে দেখেছে বিহারি কে সে ভির বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছে তার কাছে প্রচন্ড রাগ হয় তার এবং সে ভাবে সে বিহারীর জন্যই মহেন মানে মহেন্দ্র কে সে প্রত্যাখ্যান করছে মহেন্দ্র এরপর আবার বিনোদিনীর কাছে ওই পত্র নিয়ে ফিরে যায় এবং সে জানায় যে বিহারি মানে এমন ভাবে সে ব্যবহার করে যেন বিনোদিনী মনে করে সে বিনোদী বিহারি বিনোদিনীর পত্র পড়ে সে, পত্র কে উপেক্ষা করেছে মহেন্দ্র জানায় যে বিনা বিহারি

খবর প্ৰকাশিত হয়েছে, সে খবরে লেখা আছে যে বিহারি বালির কাছে গঙ্গার ধারে কোনো একটা চিকিৎসালয় খুলেছে ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে গেছে যেটা আমি তোমাদের ওতো কথা বলতে পারিনি সেটা হচ্ছে বিহারি কোনো বিশেষ পেশায় নিযুক্ত হওয়ার জন্য কিন্তু কোনো বিশেষ পড়াশোনা কো কখনোই করতো না সে অর্থের লোভে কখনো কোনো কোনো কিছুই করেনি তার বাবা মা কেউ ছিল না সে একটা আহ নিজের মতো করে সে জীবন যাপন করতো সে ভারতবর্ষের এই যে মুক্তি আন্দোলন সেই আন্দোলন কে ও সব সময় সমর্থন করেছে সেই আন্দোলন কে পক্ষে ছিল সে যাইহোক এরকম একটা মানুষ এক সময় medical কলেজের পড়াশোনা ছেড়েদিলো যে যেটুকু শিক্ষা তার প্রয়োজন সেটুকু শিক্ষা তার সমন্তন হয়েগেছে এবং সে এবার চাইলেও ভারতবর্ষে নিপীড়িত দরিদ্র মানুষের সেবা করতে সেই মতো সে বালিতে একটা চিকিৎসালয় খুললো সল্প মূল্যে গরিব মানুষের সেবা করা হবে আর সেই খবরটাই খবরের কাগজে ছাপা হয়েছিল কিন্তু সেটা মহেন্দ্রর চোখে পড়লেও বিনোদিনীর চোখে পড়েনি যাইহোক মহেন্দ্র এরপর যখন একবার তার নিজের বাড়িতে ফিরেগেছে রাজলক্ষী তখন খুব অসুস্থ আশালতার সাথে তার সহজ সম্পর্ক নষ্ট হয়ে গেছে আশালতার সাথে রাজলক্ষীর সম্পর্ক স্থাপন হয়েছে তাদের নিজেদের মধ্যে একটা

মন থেকে মহেন্দ্র মুছে গেছে কারণ আশালতা জানতে পেরেছে মহেন্দ্রের সাথে বিনোদিনীর সম্পর্কের কথা আশালতা কিছুতেই তার নিজে কে আর তার মহেন্দ্রর কাছে নিয়ে যেতে পারেনি আসলে আশালতা অশিক্ষিত হতে পারে আশালতা বেশি বিনোদিনীর মতো সুন্দরী না হতে পারে কিন্তু তার মধ্যে আত্ম মর্যাদা বোধ ছিল প্রখর ইতি মধ্যে আরো অনেক ঘটনা ঘটে ছিল আশালতা না আশালতা না মহেন্দ্র একবার কাশিতে গিয়ে ছিল অন্নপূর্ণার সাথে দেখা করতে অন্নপূর্র্ণ তখন ভেবেছিলো বোধহয় আহ মহেন্দ্রর সাথে আশালতার কিছু হয়েছে তাই মহেন্দ্র কাশিতে চলে এসেছে কিন্তু বিষয়টা তেমন নয় সে বুঝতে পারে এর পরে একসময় আশালতা মহেন্দ্র কে ছেড়ে কাশিতে গিয়েছিলো শুধুমাত্র তার উম কাকিমা কে উম না এ sorry মাসিমাকে দেখার জন্য তখন কিন্তু অন্নপূর্না তার কাছ থেকে খুঁটিয়ে জানতে চেয়েছে মহেন্দ্রর কথা বিনোদিনীর কথা বলেছে কিন্তু তখনও তো মহেন্দ্র আর বিনোদিনী সম্পর্কে কোনো কিছু সে জানতো না আসলে বিনোদিনীর সাথে আশালতার এই মহেন্দ্র কাছাকছি এসেছে সেই সময় যখন আশালতা কাশি গিয়েছিলো অন্নপূর্ণার কাছে আশালতা যখন কাশি তে অন্নপূর্ণার কাছে গিয়েছিলো সেই অবসরে বিনোদিনী আশালতার সমস্ত ভৃগু কর্মের কাজ গুলো করতো আর সেই সময় ওই বিনোদিনী এবং মহেন্দ্র একে ওপরের কাছাকছি আসার সুযোগ পেয়েছিলো এই সময়টা আসলটা অনেকটা দূরে হয়ে গিয়েছিলো মহেন্দ্রর থেকে যার ফলে এমনটা হয়েছিল এবং কাশি থেকে ফেরার পরে আশালতা আস্তে আস্তে মহেন্দ্রের থেকে দূরে সরতে থাকে ঘটনা ঘটেছে মানে টুকরো টুকরো ঘটনা যেগুলো ম উপন্যাস সম্পূর্ণ না পড়লে বোঝানো যায়না ঠিক যে কারণে আমি উপন্যাসটা তোমাদের সম্পূর্ণ আস্তে আস্তে পড়ার চেষ্টা করছিলাম যাইহোক এই সব ঘটনায় মহেন্দ্র বিনোদিনী আহ কাছাকাছি আসতে পেরে ছিল সে তো হলেও এরপর যখন বিহারি পশ্চিমে চলে গেছে বিনোদিনী এবং মহেন্দ্র আহ উম মহেন্দ্র বিনোদিনী কে ওই বাড়িয়ে গিয়ে রেখেছে কিন্তু তবু ও মহেন্দ্রর সাথে আশালতার সুসম্পর্ক স্থাপিত হয়নি তখন রাজলক্ষী ঘোরতর অসুস্থ মহেন্দ্র তার চিকিৎসা করছে কিন্তু রাজলক্ষী কোনো রকম সুস্থ হচ্ছে না আশালতার ও আর তার ভরসা নেই তার প্রতি তখন আশালতা তাকে বিহারীর কাছে বিহারি কে আনার জন্য বলে কিন্তু বিহারি তখন পশ্চিমে চলেগেছে তাই বিহারী কে আনা যায়নি অন্য একজন ডাক্তার কে আহ রাজলক্ষী দেখাশোনা করার জন্য মহেন্দ্র বিনোদিনীর কাছে যায় এবং বিনোদিনী কে সে জানায় চলো আমরা অন্যত্র কোথাও চলে যাই বিনোদিনী যেই শুনেছে যে বিহারি পশ্চিমে গেছে সে বলে ঠিক আছে আমরা পশ্চিমেই চলে যাই বা আসলে বিনোদিনীর একটু লক্ষ বিহারি মহেন্দ্র তো তার লক্ষ নয় তাই মহেন্দ্র কে সঙ্গে নিয়ে বিহারি কে খুঁজতে সে পশ্চিমে রওনা দেয় কিন্তু ইতিমধ্যে ওই যে খবরের কাগজে বেরিয়েছিল যে বিহারি ফিরে এসেছে সে বালিতে উম রয়েছে আর তো মহেন্দ্র সে খবর বিনোদিনী কে দেয়না আর ওই যে একবার বলেছিলাম যে আশালতা কাশিতে গিয়েছিলো সেই সময় বিহারি একবার কাশিতে গিয়েছিলো কিন্তু আশালতার সম্পর্কে বিহারীর আশালতা বিহারি কে জড়িয়ে মহেন্দ্র যে কুৎসা একবার রটিয়ে ছিল তার ফলে আশালতার মনে মধ্যেও একটা রাগ তৈরি হয়েছিল বিহারীর প্রতি উম এবং বিহারীর সঙ্গে সে কোনোদিনই খুব সহজ সম্পর্ক গড়ে তুলতে পারেনি এরফলে কি হয়েছিল উম বিহারি এবং উম আশালতার মধ্যে সহজ সম্পর্ক কোনোদিন গড়ে ওঠেনি কিন্তু বিহারি ওই সময় মানে জখন আশালতা কাশিতে সেই সময় যখন কাশিতে উপস্থিত হয়েছে তখন আশালতার মনে হয়েছে যে সে বোধ হয় তার জন্য

লজ্জিত মনে করে সে আর কখনো আশালতা রাজলক্ষী বা অন্নপূর্ণা কারোর সম্মুখীন হয়নি সে নিভৃতে বালিতে গিয়ে যখন বসবাস করছে সেই সময় বিনোদিনী এবং মহেন্দ্র পশ্চিম এর উদ্দেশ্যে যাত্রা করে কোথায় যাবে কোথাও তো জানা নেই যে বিহারি কোথায় একটা ডাক বাক্সে বিহারীর নামে একটা চিঠি দেখতে পাই, যে চিঠির ওপরের যে খাম সেখানে বিহারি নাম লেখা ছিল এবং একটা এলাহাবাদ এর একটা ঠিকনা লেখা ছিল সেই ঠিকনা টা বিহারি একপ্রকার মুখস্ত করে নেয় বিহারি না sorry বিনোদিনী একপ্রকার কন্ঠস্থ করে নেয় করবে নেয় এবং সে আহ মহেন্দ্র কে বলে যে এলাহাবাদে সে থা থাকবে মহেন্দ্র প্রথমে রাজি হচ্ছিলো না কিন্তু বিনোদিনীর জোর মানে বিশেষ আহ নাছোড়বান্দা অবস্থায় সে রাজি হয় এবং সে আহ এলাহাবাদের মানে বিনোদিনী একটা আহ গাড়িতে উঠে বসে এবং বলে সে এলাহাবাদের সেই বাড়ির উদ্যেশ্যে যেতে মহেন্দ্র কিছুই জানেনা হটাৎ দেখলো একটা সুসজ্জিত বাগান পরিবেষ্টিত একটা বাড়ির সামনে এসে গাড়ি থেমেছে এবং সেখানে বিহারি উম আহ মহেন্দ্র এবং বিনোদিনী নামে এবং মহেন্দ্র উম বিনোদিনী কে জিজ্ঞাসা করে কি বৃত্তান্ত বিনোদিনী জানায় যে এখানে সে কিছুদিন থাকা থাকতে চায় বিনোদিনীর এই যে পছন্দের বাড়িটা এটা কিন্তু দেখে মহেন্দ্রর ও খুব ভালো লাগে এরকম একটা সুসজ্জিত বাগান ঘেরা বাড়ি মহেন্দ্রর মনে হয় বা এখানে ভালো লাগবে কদিন ধরে থাকলে সে সঙ্গে সঙ্গে বাড়িওয়ালার সাথে গিয়ে কথা বলে বলে ভাড়া মিটিয়ে দেয় আগাম ভাড়া মিটিয়ে দেয় ইতিমধ্যে বাড়িওয়ালার সাথে বিনোদিনী কথোকপথন চালিয়ে জানতে পারে যে বিহারি এখানে কিছুদিনের জন্য ছিল এবং সেই কারণেই বিনোদিনী ওই বাড়িতে গৃহে গৃহে গিয়ে উপস্থিত হয় তার মনে হয় ওই গৃহের যে মানে ওই বাড়ির যে গৃহে বিহারি ছিল সেখানে বিহারীর যেন একটা স্পর্শ লেগে আছে এরকম যখন পরিস্থিতি তখন একদিন এলাহাবাদে যমুনার ধারে রাত্রি বেলা আহ মহেন্দ্র বসে আছে সে মনে মনে আহ বিনোদিনীর কথা ভাবছে এবং ভাবতে ভাবতে তার মনে হয় যে বিনোদিনী হয়তো তার কাছে এবার ধরা দেবে এরকম একটা পূর্ণিমা রাত সুন্দর রজনী আজকে যদি যে বিনোদিনর কাছে সে যায় যে বিনোদন তাকে ফেরাবে না সে যে বিনোদিনর গৃহে যায় যে বিনোদিনীর ঘর তখন একেবারে পুষ্প গন্ধে সাংঘাতিক ভাবে আমোদিত হয়ে আছে তিনি মহেন্দ্র কে ভীষণ ভাবে প্রত্যাখ্যান করেন মহেন্দ্র অবাক হয়ে বলে তাহেল এই পুস্প সজ্জা কিসের জন্য বিনোদিনী জানায় যে সে তোমার জন্য নয় সে অন্য কারোর জন্য

যেখানে বিহারি আছে সেখানে ছুরিকা ঘাতে আমি ক্ষত বিক্ষত করে দিবো এরকম একটা ভীষণ উগ্র হয়ে যায় মহেন্দ্র যাইহোক কোনোরকমে নিজের রাগ কে বশীভূত করে সে ওখান থেকে বেরিয়ে গিয়েছিল সেই রাত্রে

নিজের মনে প্রশ্রয় দেবে না কিন্তু সেই সঙ্গে সে এটাও যেন প্রতিজ্ঞা করে যে বিনোদিনী কে সে বিহারীর ও হতে দেবে না এরকম একটা পরিস্থিতি এলাহাবাদে চলছে এরকম একটা অবস্থায় আহ আমরা যখন কলকাতার দিকে তাকায় আমরা দেখি কলকাতার রাজলক্ষী অতন্ত অসুস্থ তার যেন একেবারে শেষের দিন উপস্থিত হয়ে গেছে তার যখন এরকম একটা পরিস্থিতি তখন আশালতা নিজেও ভেঙ্গে পড়েছে তার মহেন্দ্র তার কাছে নেই তার স্বামী নেই বাধ্য হয়ে কাশিতে অন্নপূর্ণার কাছে মাসিকে চিঠি লেখে যে রাজলক্ষির অবস্থা অতন্ত খারাপ তখন অন্নপূর্ণা ফিরে আসে এবং ফিরে এসে সমস্ত কিছু শোনেন অতন্ত দুঃখ পান এবং সে মনে মনে আহ বুঝতে পারে যে কি অবস্তা সংসারে এবং সেই সময় রাজলক্ষী অন্নপূর্ণার মধ্যে একটা সুন্দর আবার যা এর সম্পর্ক তৈরি হয় সেই পুরোনো রাগ হিংসা সমস্ত কিছু যেন ধূলিসাৎ হয়ে যায় রাজলক্ষী আবার অন্নপূর্ণা কে বুকে টেনে নেন রাজলক্ষী আসলে তার ভুল বুঝতে পারেন এবং এই যে মহেন্দ্র চলে গেছে এরকম একটা পরিস্থিতিতে আশালতার সাথে ও তার সম্পর্ক ভালো হয়ে গেছে তাই অন্নপূর্ণাকে ও সহজেই নিজের কাছে টেনে নিতে রাজলক্ষী পেরেছেন আর তাছাড়া যেকোনো মানুষ যখন মৃত্যু শয্যায় সাইতো হয় তখন সে তার ভুল গুলো কিন্তু বুঝতে পারে তখন সে আর ভুল গুলো নতুন করে তৈরি করে না সেরকম টাই রাজলক্ষীর ক্ষেত্রে ও হয়েছিল সে অন্নপূর্ণার সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করে এবং অন্নপূর্ণা কে ডেকে জানায় যে বিহারি কে সে যেন একবার তার কাছে নিয়ে আসে রাজলক্ষী কি করে বিহারি কে আনবে সে তো জানে না বিহারি কোথায় কিন্তুসে এই সময় চাকর কে

বিহারীর মধ্যে যে পরিবর্তনটা আমরা দেখেছি সেটাও কিন্তু উপন্যাসে খুব সুন্দর ভাবে আমাদের দেখিয়েছে বিহারি আগে যেমন ভাবে কাজ করতো এখন কিন্তু আর সেভাবে কাজ করতে পারেনা প্রতিটা কাজে প্রতিটা মুহুর্ত্বে বিনোদিনী কে মনে পড়ে সেই রাত্রির কথা মনে পড়ে যে রাত্রে বিনোদিনী তাকে আপন করে নিতে চেয়েছিলো কিন্তু বিহারি তাকে প্রত্যাখ্যান করেছিল বিহারীর মনের কোণায় কোথাও যেন মনে হয় বিনোদিনী সত্যি বিহারি কে ভালোবেসেছিলো কিন্তু বিহারি তবুও বিনোদিনীর কাছে যায়নি দুটো কারণে প্রথম কথা বিনোদিনী কে কোথাও তার মনে হয়ে ছিল সে ছলনাময়ী যদি সে আবার ছলনা করে আবার অন্য দিকে কোথাও মনে হয়েছে যে যদি কোনোদিন মহেন্দ্রর সাথে তার বিবাদ বাঁধে বিনোদিনী কে নিয়ে যদি কাড়াকাড়ি বাধে সে তো অতন্ত ছোট কাজ হবে সেই নিচ কাজটা সে চোখে দেখতে পারবে না

তার শয়নে স্বপনে জাগরণে সবসময় যেন বিনোদিনী তার সমস্ত টা জুড়ে বাস করছে এরকম একটা পরিস্থিতি তে অন্নপূর্ণা এসে উপস্থিত হয়েছে বিহারীর কাছে বিহারি কে যখন সে সমস্ত কথা বলেসহ যে বিহারি আহ মহেন্দ্র বিনোদিনী কে নিয়ে পশ্চিমে চলে গেছে সেই কথা শুনে বিহারি আবার অতন্ত ক্রুদ্ধ হয়ে উঠে এবং তার খুব দুঃখ হয় যে এই মায়াবিনী কে ছলনাময়ী কে সে ভালোবাসছিলো এই ছলনাময়ী কে বিশ্বাস করছিলো সে আবার বিনোদিনীর প্রতি তা একটা বিদ্বেষ ঘৃণা কে তার মনের মধ্যে তৈরি করতে শুরু করে অন্নপূর্ণার সাথে সে রাজলক্ষির কাছে ফিরে আসে রাজলক্ষির অবস্থা দেখে তার অতন্ত কষ্ট হয় রাজলক্ষী বিহারি কে স্ব স্নেহে কাছে টেনে নেয় রাজলক্ষী বিহারি মনে রাজলক্ষী কে দেখে বিহারি বুঝতে পারে ক তার সময় শেষ হয়ে আসছে অন্নপূর্ণার সঙ্গে আহ রাজলক্ষীর বিহারীর এই মানে বিভিন্ন রকম কথোপকথন আমরা এই উপন্যাসে দেখতে পাই ঠিক এই সময় আমরা দেখবো যে আশালতা যে বিহারি কে এতদিন উপেক্ষা করতো সেই বিহারি কে ও সহজে কিন্তু আপন করে নিবে বিহারি অতন্ত সঙ্কোচের সাথে সেই বাড়িতে প্রবেশ করছিলো কারণ আশালতার সাথে সেই যে কাশির দৃশ্য টা সে ভুলতে পারেনি কিন্তু তবুও সে এসে অবাক হয়ে দেখলো আশালতাই তাকে সহজে ঠাকুরপো বলে তার গৃহে ডেকে নিয়ে গেছে যাই হোক সহজ হয়েগেছে এর ফলে বিহারীর সাথে আশালতার কথা বলাটা ও সহজ হয়েছে আশালতা বিহারীর সম্পর্ক টা ও সহজ হয়ে গেছে যখন এরকম একটা পরিস্থিতি তখন অন্নপূর্ণা বিহারি কে বলে যে রাজলক্ষীর যা অবস্থা তাতে করে মহেন্দ্র কে একটা খবর দেওয়া খুব প্রয়োজন কিন্তু বিহারি জানে যে সে কি করে মহেন্দ্র কে খবর দেবে সে তো জানে না মহেন্দ্র কোথায় অন্নপূর্ণা তাকে বলে যে করেই হোক মহেন্দ্র কে ফিরিয়ে আনা চাই তখন বুদ্ধিমান বিহারি সোজা চলে যায় মহেন্দ্রর ব্যাংকে সেখান থেকে সে জানতে পারে যে মহেন্দ্র ইতিমধ্যে এলাহাবাদের আহ ওই ব্যাঙ্ক এর শাখার সাথে যোগাযোগ করছে এবং তার বেশ কিছু টাকার লেনদেন ও হয়েছে তখন বিহারি এলাহাবাদের উদ্দেশে রওনা হয় ইতিমধ্যে আহ মহেন্দ্র বিনোদিনীর কাছে যখন প্রত্যক্ষ মানে প্রত্যাখ্যাত হয়ে চলে গেছে বিহারি মানে উম বিনোদিনী দরজা বন্ধ করে বসে আছে সেই সময় বিনোদিনীর দরজায় আবার ধাক্কা পড়ে মানে কেউ যেন ধাক্কা দিচ্ছে বিনোদিনী ভাবে মহেন্দ্র আবার ফিরে এসেছে সে অতন্ত দ্রুত পদে কোটা মানে তীব্র ভর্ৎসনা করতে করতে দরজা খুলে দেখে সামনে বিহারি সে অবাক হয়ে যায় বিহারি কথ থেকে এসেছে যাইহোক বিহারি কে সে সসম্মানে ঘরে আসতে বলে কিন্তু বিহারি তাকে উপেক্ষা করে মহেন্দ্র কে খুঁজতে থাকে বিষয়টা বিনোদিনী সহ্য করতে পারে না তার খুব খারাপ লাগে তার কষ্ট হয় তার অভিমান হয় তবু ও সে বিনো আহ বিহারি কে আহব্বান জানায় এবং সে তাকে ঘরে বসতে বলে বার বার যখন তাকে বলছে তখন বিহারি বিনোদিনী কে বলে ঠিক আছে তার কথা সে শুনবে অন্যত্র যাওয়ার জন্য বিনোদিনী বুঝতে পারে যে সে ঘরে বিনোদিনির সাথে মহেন্দ্রর যে কোন সম্পর্ক তৈরি বিহারি সেটা অনুমান করে সে ঘর কে ঘৃণা করছে তাই সে ঘরে সে প্রবেশ করছে না তখন বিহারী কে বিনোদিনী জানায় যে সে সম্পূর্ণ পবিত্র এবং এই ঘরটাতে এমন কাজ সে করেনি যাতে এই ঘরটা বিহারীর কাছে ঘৃণ্য হয় সে এখনো ফুলের মত্ত পবিত্রই আছে মহেন্দ্রর সাথে তার কোনো রকম সম্পর্ক সে সেরকম ভাবে প্রস্তুত করেনি যাতে করে তাকে ঘৃণা করা যায় যাই হোক বিহারি তার কথায় বিশ্বাস করে এবং আহ ঘরে গিয়ে বসে এবং রাজ্ আহ বিনোদিনী সমস্ত কথা খুলে বিহারি কে বলে মানে মহেন্দ্রের সাথে সে কি ভাবে এসে ছিল কি কি ঘটেছে এরপরে মহেন্দ্র কে সে কি কথা দিয়ে ছিল বিহারি কে সে যে চিঠি লিখেছিলো সেই চিঠি মহেন্দ্রের মারফত সে ফেরত পেয়েছে বিহারীর জন্য আজীবন সে অপেক্ষা করছে সমস্ত কথা বিহারীকে সে খুলে বলে বিহারি আবার তাকে বিশ্বাস করতে শুরু করে

তাহলে কি এখানেই এই নাটকের মানে এটাই কি নাটকের শেষ দৃশ্য এরকম একটি কটাক্ষ সে করে এবং বিহারি কে বিভিন্ন রকম তীর্যক কথা বার্তা বলতে শুরু করে এবং তাকে নতুন নাম করন করে আজ থেকে তোমার নাম দিলাম বিনোদবিহারী এভাবে সে কটাক্ষ করে অতন্ত লজ্জিত হয় কিন্তু সে প্রকাশ করে না সে হটাৎ করে মহেন্দ্র কে জানায় যে সে বিনোদিনী কে বিবাহ করতে চলেছে হটাৎ করে বিহারীর মুখ থেকে এই কথা শুনে বিনোদিনী ও কিন্তু অবাক হয়ে যায়